আর পানিটার রং খুবই সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য।

''আমি একটা সুন্দর মেয়েকে''''দেখতে পাচ্ছি যিনি পরনে লাল সালোয়ারকামিস পড়ে আছে।''

এটা একটা গ্রামের দৃশ্য যেখানে দূরদূরান্তে গাছপালা দেখা যাচ্ছে ।

এখানে একটি ঘরের মধ্যে অনেক লোকজন আছে।

আমি একটা ভদ্র লোককে দেখতে পাচ্ছি যিনি চোখে কালো চশমা গায়েতে সাদা রঙের জামা জিন্সপ্যান্ট হাতে সুন্দর মোবাইল দিয়ে--

যেটার কলার সাদা রঙের আছে আর নীল রঙের প্লেয়ার গুলো আছে।

সাদা নীল রঙে ভর্তি এর জানলাগুলো দেখা যাচ্ছে সুন্দর ভাবে রাতের বেলা ল্যাম্প পোস্টের ব্যাবস্থা আছে।

এখানে অনেক মরচে পড়েছে অনেক পুরোনো জামানার আছে এ এখানে কিছু লোক আসছে।

''এটি একটি পুরোনো জামানার বাড়ি যেটা ''''অনেক মরচে পরে কালো হয়ে গেছে। ''

এটা সম্ভবত গঙ্গা নদীতে সবাই একসাথে তীর্থ করতে এসেছে। এখানে অনেক বয়স্ক লোক বয়স্ক মহিলারা আছে।

দুটো গোল পোস্ট দেখতে পাচ্ছি আমি আকাশটা সাদা সবুজ নীল রঙের আছে ।

এটি একটি স্টেডিয়াম এর দৃশ্য। স্টেডিয়াম -টির নাম হলো লাক্সসন সেন আউটডোর স্টেডিয়াম ।